লোক আহ দাঁড়িয়ে আহ আহ তা তার থেকে একটু সামনে একজন দাঁড়ানো আর একজন বসা দেখা যাচ্ছে।

ফিজিওথেরাপি র এখানে নানান ধরনের মেশিন এর দেখা যাচ্ছে তার টার দেখা যাচ্ছে।

এটা একটা মসজিদ। মনে হচ্ছে মাদ্রাসা।